তাদের পরনের জামা দেখেও একটা বলা হয় একটা--

এখানে একটা পার্টি -র অফিস মমতার পার্টি -র অফিস -এ দাঁড়িয়ে আছে কতগুলো লো--

এখানে অনেকগুলো ভাঙা চোরা চেয়ার পরে আছে দুটো একটা সোফা পরে আছেদুটো চেয়ার পরে আছে চেয়ার -এর রং হচ্ছে সবুজ কালার -এর।

একটা দোকানদোকানে অনেক রকমের কাপ পেলেট আছে |

পাশে অনেক গাছপালা সবুজ সবুজ।

নীল কালার - এর প্যান্ট পরে আছে স নীল কালার - এর একটা ব্লাউজ পরে আছে গায়ে গয়না আছেহার আছে মা খোঁপাতে সাদা রঙের--

এটা একটা রাস্তা রাস্তার পাশে বাস দাঁড় করানো আছে আকাশি কালারের তারপাশে দুটো লোক দাঁড়িয়ে আছে।